এ যাতায়াত করে এখানে অটো পাওয়া যায় ।

ওদের এই টোটো করেই যাতায়াত করি। আমরা বাস এর থেকে ভীড় ভাট্টার থেকে অনেক ভালো করে যাতায়াত করা যায় ।

এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রফেসর শঙ্কু পার্ক --

যে ওই আবোলতাবোল পার্ক ওই পার্ক খুবই আনন্দ লাগে।

এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এ এ গাড়ির স্ট্যান্ড --

মানে গিয়ে ইয়ে জলের এ করার জন্য আনন্দ পাই এখানে দেখতে ও খুব ভাল লাগছে।

এ এ এ খুবই ভালো ছোট বড় সবাই মিলে যাই এগুলো দেখি আনন্দ উপভোগ করি খুবিই আনন্দ লাগে খুব ভাল লাগ--

অ্যা ইলেকট্রনিক এর লিফ্ট আছে সিঁড়ি আছে জাগাতেও উপরের যাওয়া আসা।

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্ক খুব সুন্দর ডিজাইন এ আগেকার দিনের ডিজাইন এ ইংরেজ এর আমলে তৈরী এগুলো ।

এ এখানে সমস্ত রুলের গাড়ি পাওয়া যায় সমস্ত ডিস্ট্রিক এ যাওয়ার গাড়ি পাওয়া যায় খুবই ভালো ব্যবস্থা আছে খুব--